জাহাজ হল একটি বৃহদ জলজান যা বিশ্বের সমস্ত সাগর মহাসাগর এবং অন্যান্য পর্যাপ্ত গভীর জলপথে ভ্রমন করে থা--

জাহাজ কখনো প্রতিরক্ষণ মিশন এর জন্য কখনো এক দেশের সাথে অন্য দেশের ব্যবসা ব্যনিজ্যর জন্য কখনও যাতি পরিবহন করার জন্য ব্যবহার করা হয় থাকে এবং এটি নৌকা থেকে আলাদা হয় ।

যেখানে সামাজিক সম্পর্কের সংমিশ্রণ ঘটে।

গির্জা বা গির্জা ভবন হল এমন একটি বিল্ডিং যা খ্রিস্টান -দের উপাসানা পরিষেবা এবং অন্যান্য খ্রিস্টান -দের ধর্মীয় কার্যকলাপ এর জন্য ব্যবহৃত হয়।

যা ট্র্যাক -এ অন্তরভুক্ত করা হয়।

আঠালো মাটির সঙ্গে খরকুটো তুষ প্রভৃতি মিশিয়ে কাদামাটি প্রস্তুত করা হয়।

আমরা আমাদের ঈশ্বরকে উপলব্ধি করে থাকি। ঈশ্বরের মূর্তি সাজানোর জন্য আমরা ফুলের ব্যবহার করি ।

বা পুরাতন জিনিস আঁকা হয়।

যেমন কি কখনো কোনও ধর্মীয় অনুষ্ঠান কে কেন্দ্র করে কোনো মেলা কিম্বা কোনো সাংসকৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো মেলা আরও অনেক কিছু।

সেটিকে দেখতে কিরকম হবে এবং তারপর প্রয়োজন হয় অকত্থ পরিশ্রমের।

আমরা আমাদের ছোটবেলা স্কুল জীবন থেকে বেরে উঠি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সহপাঠী ছাত্র ছাত্রীর সাথে।

সেখানে গিয়ে কিছুদিন থেকে সেখানকার পরিবেশ সম্পর্কে অবগত হওয়া।

যা আজকালের বাজার বাড়িয়েছে। মাছ হল ভিটামিন এবং প্রোটিন -এর একটি বড় উৎস।